লেখা রয়েছে ইউনাইটেড ব্যাং অফ ইন্ডিয়া এ_টি_এম ।

জামাকাপড় শুকাতে দেওয়া হয়েছে।

ঘরটির মধ্যে রয়েছে একটি টেবিল একটি চেয়ার ।

গেট -এর সামনে একটি উম লোক মাথায় সাদা টুপি দিয়ে দাঁড়িয়ে রয়েছে।

একটি টিনের ঘর রয়েছে।

গ্যালারি -তে অনেকগুলি কাপড় রাখা রয়েছে।

দু একটি বাড়ি দেখা যাচ্ছে।

সাইড -এ অনেক গাছপালা রয়েছে।

একটি লোক দাঁড়িয়ে রয়েছে।

অনেক খেলনা বাটি অনেক ধরনের জিনিসপত্র দোকানের মধ্যে রয়েছে।

অনেক ঘন জঙ্গল দেখা যাচ্ছে।

ঘাস সবুজ ঘাস রয়েছে।

দেখা যাচ্ছে রাস্তায় দুটি লোক দাঁড়িয়ে রয়েছে।

পাশে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে।

এবং একটি বোর্ড -এ লেখা আছে নিউ কোচবিহার।

টেবিল -এর উফরে অনেক বই পত্র ছড়ানো রয়েছে।

যেখানে দেখা যাচ্ছে সারি সারি অনেকগুলি গাছ।

তাতে কয়েকটি বিল্ডিং দেখা যাচ্ছে।

দোকানের পিছনে একটি বিল্ডিং রয়েছে যেখানে লেখা রয়েছে ভবানী।